ইস্কুলটির সামনে একটি বড় মাঠ রয়েছে।

পার্কের মধ্যে কতগুলো হরিণের মূর্তি রাখা রয়েছে।

ছবিটিতে আমরা একটি বাঁধ দেখতে পাচ্ছি।

জারের ভেতরে কতগুলি আঙ্গুর রাখা রয়েছে।

ছবিটিতে আমরা একটি রুম দেখতে পাচ্ছি।

উপরে কয়েকটি লাইট দেখতে পাচ্ছি।

দোকানটির ভিতরে দুই জন মানুষকে দেখা যাচ্ছে।

চারপাশে অনেক গাসপালা দেখতে পাচ্ছি।

বিয়ে বাড়িটি প্যান্ডেল দিয়ে সাজানো রয়েছে।